নমস্কার বন্ধুগণ
জীয়োজেব্রায় পরিমিতির উপর এই টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাই
এই টিউটোরিয়াল এ আমরা খুঁজে পেতে শিখব রম্বসের ক্ষেত্রফল এবং পরিসীমা
গোলক এবং শঙ্কুর পৃষ্ঠ ক্ষেত্রফল
গোলক এবং শঙ্কুর আয়তন
আমরা ধরে নেই যে আপনার জীয়োজেব্রা সম্পর্কে মৌলিক জ্ঞান আছে
জীয়োজেব্রার উপর প্রাসঙ্গিক টিউটোরিয়াল এর জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন
এই টিউটোরিয়ালটি রেকর্ড করার জন্যে আমি লিনাক্স অপারেটিং সিস্টেমের উবুন্টু সংস্করণ 1110 জীয়োজেব্রা সংস্করণ 32470 ব্যবহার করছি
আমরা নিম্নলিখিত জীয়োজেব্রা সরঞ্জামগুলি ব্যবহার করব
সেগমেন্ট বেতভীন ত্ব পয়েন্টস সার্কেল উইথ সেন্টার এন্ড রেডিয়াস এলিপসে পলিগন নিউ পয়েন্ট এন্ড ইনসার্ট টেক্সট নতুন জীয়োজেব্রা উইন্ডো খুলুন
দাশ হোম এবং মেডিয়া Apps এর উপর টিপুন
Type এর মধ্যে এডুকেশন এবং জিওজেবরা চয়ন করুন
এখন রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা যাক
পূর্ববর্তী টিউটোরিয়াল এর quadrilateralজিজিবি ফাইলটি ব্যবহার করুন
ফাইল Open এ টিপুন quadrilateralggb এ টিপুন
Open এ টিপুন
রম্বসের ক্ষেত্রফল তার কর্ণ দুটির গুনফলের অর্ধেক হয়
এটি প্রদর্শন করার জন্যে ইনসার্ট টেক্সট টুলের উপর টিপুন
অঙ্কন প্যাডের উপর টিপুন একটি টেক্সট বাক্স প্রদর্শিত হবে
আরিয়া ওএফ থে রোম্বাস 12 জি ফ যুগল উদ্ধৃতি চিহ্ন খুলুন লিখুন আরিয়া ওএফ থে রোম্বাস যুগল উদ্ধৃতি চিহ্ন বন্ধ করুন সংযুক্তকরণের জন্য বন্ধনী খুলুন লিখুন 12 স্পেস f স্পেস g বন্ধনী বন্ধ করুন f এবং g হল রম্বসের কর্ণ
ওক টিপুন
এখানে অঙ্কন প্যাডের উপর রম্বসের ক্ষেত্রফল প্রদর্শিত আছে
এর পরে পরিসীমা খুঁজুন
ইনসার্ট টেক্সট টুলের উপর টিপুন
অঙ্কন প্যাডের উপর টিপুন একটি টেক্সট বাক্স প্রদর্শিত হবে
যুগল উদ্ধৃতি চিহ্ন খুলুন পেরিমিটার ওএফ থে রোম্বাস লিখুন যুগল উদ্ধৃতি চিহ্ন বন্ধ করুন বন্ধনী খুলুন 4 স্পেস a বন্ধনী বন্ধ করুন a হল রম্বসের একটি বাহু
ওক টিপুন
রম্বসের পরিসীমা এখানে অঙ্কন প্যাডের উপর প্রদর্শিত আছে
এখন ফাইলটি সংরক্ষণ করুন
ফাইল এবং সেভ As এ টিপুন
আমি ফাইলের নাম rhombus area পেরিমিটার হিসাবে লিখব

সেভ এ টিপুন
একটি নির্দেশিত কাজ হিসাবে আমি চাই যে আপনি ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল এবং পরিসীমা খুঁজুন
cons trapeziumজিজিবি ফাইলের আউটপুট ব্যবহার করুন
g এর b হিসাবে নামান্তর করুন
ক্ষেত্রফলের সূত্র সমান্তরান বাহুগুলির যোগফলের অর্ধেক উল্লম্ব উচ্চতা aবি2 h পরিসীমার সূত্র বাহুগুলির যোগফল abcডি নির্দেশিত কাজের আউটপুট এরকম দেখতে হওয়া উচিত
একটি গোলক আঁকার জন্যে একটি নতুন জীয়োজেব্রা উইন্ডো খুলুন
ফাইল নিউ এ টিপুন
টুলবারে সার্কেল উইথ সেন্টার এন্ড রেডিয়াস টুলে টিপুন
অঙ্কন প্যাডে বিন্দু A তে টিপুন
একটি টেক্সট বাক্স প্রর্দশিত হবে
ব্যাসার্ধের জন্যে মান 2লিখুন
OK টিপুন
একটি বৃত্ত তৈরী হয়ে গেছে যার কেন্দ্র Aএবং ব্যাসার্ধ 2 সেমি
টুলবার থেকে নিউ পয়েন্ট টুল নির্বাচন করুন
বৃত্তের পরিধিতে বিন্দু B চিহ্নিত করুন
সেগমেন্ট বেতভীন ত্ব পয়েন্টস টুল নির্বাচন করুন
বিন্দু A এবং B কে বৃত্তের ব্যাসার্ধ হিসাবে যুক্ত করুন
অনুভূমিক দিকে সিডিই নামক একটি উপবৃত্ত আঁকুন যা বৃত্তের পরিধি স্পর্শ করবে
এলিপসে টুলের উপর টিপুন
পরিধিতে একে অপরের আড়াআড়িভাবে বিপরীত দিকে বিন্দু C এবং D এবং তৃতীয় বিন্দু E কে বৃত্তের ভিতরে চিহ্নিত করুন
এখানে গোলক আঁকা হয়ে গেছে
এখন গোলকের পৃষ্ঠ ক্ষেত্রফল খুঁজুন
ইনসার্ট টেক্সট টুলের উপর টিপুন
অঙ্কন প্যাডের উপর টিপুন একটি টেক্সট বাক্স প্রদর্শিত হবে
দয়া করে টেক্সট বাক্সের ড্রপ ডাউন এ বিশেষ অক্ষর সনাক্ত করুন
π খোঁজার জন্যে নিচে স্ক্রল করুন
যুগল উদ্ধৃতি চিহ্ন খুলুন সারফেস আরিয়া ওএফ থে স্ফিয়ার 4 π আ2 লিখুন যুগল উদ্ধৃতি চিহ্ন বন্ধ করুন প্লাস বন্ধনী খুলে 4 স্পেস তালিকা থেকে π নির্বাচন করুন স্পেস A তালিকা থেকে স্কোয়ারে নির্বাচন করুন বন্ধনী বন্ধ করুন
OK টিপুন
গোলকের পৃষ্ঠ ক্ষেত্রফল এখানে প্রদর্শিত হচ্ছে
আমি এর উপর টিপব এবং একে টেনে নীচে রাখব
এর পরে আয়তন খুঁজুন
ইনসার্ট টেক্সট টুলের উপর টিপুন
অঙ্কন প্যাডের উপর টিপুন একটি টেক্সট বাক্স প্রদর্শিত হবে
যুগল উদ্ধৃতি চিহ্ন খুলুন ভলিউম ওএফ থে স্ফিয়ার 43 π আ3 লিখুন যুগল উদ্ধৃতি চিহ্ন বন্ধ করুন প্লাস বন্ধনী খুলে 43 স্পেস তালিকা থেকে π নির্বাচন করুন স্পেস A তালিকা থেকে কিউব নির্বাচন করুন বন্ধনী বন্ধ করুন
OK টিপুন
গোলকের আয়তন এখানে প্রদর্শিত হচ্ছে
আমি এর উপর টিপব এবং একে টেনে নীচে রাখব
এখন একটি শঙ্কু আঁকুন
পলিগন টুলের উপর টিপুন
বিন্দু সি D এবং বহিস্থিত বিন্দু F এ টিপুন এবং আবার C তে টিপুন
সেগমেন্ট বেতভীন ত্ব পয়েন্টস টুল নির্বাচন করুন
বিন্দু F এবং A কে যুক্ত করুন
আমরা শঙ্কুর উচ্চতা পাই
আমি বস্তুর নাম b থেকে h এ পরিবর্তন করব যা শঙ্কুর উচ্চতা সূচিত করে
বস্তু b এ রাইট ক্লিক করুন
রিনেম এ টিপুন
b এর বদলে h লিখুন ওক টিপুন
আমি বস্তু c 1 কেও s এ পরিবর্তন করব যা শঙ্কুর তির্যক উচ্চতা সূচিত করে
বস্তু c 1 এ রাইট ক্লিক করুন
রিনেম এ টিপুন
c 1 কে s এ পরিবর্তন করুন
ওক টিপুন
এখন শঙ্কুর পৃষ্ঠ ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করুন
আমরা টুল বার থেকে ইনসার্ট টেক্সট টুল ব্যবহার করতে পারি অথবা আমরা ইনপুট বার ব্যবহার করতে পারি
আমি ইনপুট বার ব্যবহার করব
দয়া করে ইনপুট bar এর ড্রপ ডাউন সূচি থেকে বিশেষ অক্ষর সনাক্ত করুন
π খোঁজার জন্যে নিচে স্ক্রল করুন
ইনপুট বারে লিখুন আরিয়া π আ স্ π আ² সারফেস আরিয়া বন্ধনী খুলুনতালিকা থেকে π নির্বাচন করুন স্পেস a স্পেস s প্লাস তালিকা থেকে π নির্বাচন করুন স্পেস a তালিকা থেকে স্কোয়ারে নির্বাচন করুন বন্ধনী বন্ধ করুন এন্টার টিপুন
বীজগণিত দৃশ্যে শঙ্কুর পৃষ্ঠ ক্ষেত্রফল প্রদর্শিত হয়
দয়া করে মনে রাখবেন যখন আমরা ইনপুট বার ব্যবহার করি উত্তর বীজগণিত দৃশ্যে প্রদর্শিত হয়
এখন আয়তন খুঁজি
ভলিউম 13 π আ² হ্ ভলিউম বন্ধনী খুলুন 13 স্পেস তালিকা থেকে π নির্বাচন করুন স্পেস আ তালিকা থেকে স্কোয়ারে নির্বাচন করুন স্পেস হ্ বন্ধনী বন্ধ করুন এন্টার টিপুন
শঙ্কুর আয়তন এখানে বীজগণিত দৃশ্যে প্রদর্শিত হয়
এখন ফাইলটি সংরক্ষণ করুন
সেভ As এ টিপুন
আমি ফাইলের নাম sphere কোন হিসাবে লিখব
সেভ এ টিপুন
এর সঙ্গে আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষেপে এই টিউটোরিয়াল এ আমরা নির্ণয় করতে শিখেছি
রম্বসের ক্ষেত্রফল এবং পরিসীমা
গোলক এবং শঙ্কুর পৃষ্ঠ ক্ষেত্রফল
গোলক এবং শঙ্কুর আয়তন
আমরা গোলক এবং শঙ্কু আঁকাও শিখেছি
একটি নির্দেশিত কাজ হিসাবে আমি চাই যে আপনি সিলিন্ডারের আয়তন এবং পৃষ্ঠ ক্ষেত্রফল নির্ণয় করুন
একের নীচে আরেকটি একই মাপের 2টি উপবৃত্ত আঁকুন
উপবৃত্তের প্রান্তগুলি যুক্ত করুন
সেন্টার টুল ব্যবহার করে একটি উপবৃত্তের কেন্দ্র খুঁজুন
কেন্দ্র এবং প্রান্ত যুক্ত করুন
বস্তু b কে h এ এবং e কে r এ পরিবর্তন করুন
পৃষ্ঠ ক্ষেত্রফল 2 π rরের হ্ আয়তন π r2h নির্দেশিত কাজের আউটপুট এরকম দেখতে হওয়া উচিত
এই url এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে
যদি আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারেন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
আরো বিস্তারিত জানার জন্য contactspoken tutorialorg তে লিখুন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
আপনি এই সম্বন্ধে আরও তথ্য এই ওয়েবসাইটে দেখতে পারেন
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ